ছবিতে অনেকগুলি মোটরসাইকেল দেখা যাচ্ছে।

ছবিতে একটি সুন্দর এবং আধুনিক জিমের অভ্যন্তরীণ দিশ্য দেখা যাচ্ছে।

ভবনের প্রবেশদ্বারের ওপর এন্টার্নস হসটেল লেখা আছে।

ভবনের চারপাশে কিছু গাছ ও আক-আগাছা দেখা যাচ্ছে যা জায়গাটাকে পরিত্যক্ত মনে করাচ্ছে।

আকাশ মেঘলা হলেও আবহাওয়া পরিষ্কার মনে হচ্ছে।

আকাশ মেঘলা এবং মাটিতে জল জমে আছে যা বৃষ্টির ইঙ্গিত দেয়।

ভিতরের দিকে তাকগুলি ওষুধ বা অন্যান্য জিনিসপত্রে ভর্তি।

এটি সম্ভবত কোনো রাস্তার পাশে বসা একটি অস্থায়ী দোকান।

ছবিতে আমরা একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

সামনে রাস্তায় কয়েকটি মটর সাইকেল রাখা আছে যা গ্যারেজ এর ব্যস্ততার ইঙ্গিত দেয়।

নদীর তীরে একটি ছোট কুঁড়ে ঘর বা ছাইনি দেখা যাচ্ছে।

ওপরে অংশের রয়েল ফিটনেস জোন ইউনিসেক্স জিম লেখা একটি ব্যানার দেখা যাচ্ছে।

আকাশ মেঘাচ্ছন্ন আবার সামনে কিছু গাছের শাখা দেখা যাচ্ছে।

ওই ঘরটি বেশ বড় এবং উজ্জ্বল দেখা যাচ্ছে।

পাম্পের সামনে একটি মোটরসাইকেল রাখা আছে।

এক মহিলা সবুজ ব্যাগ হাতে নিয়ে রাস্তা পার হচ্ছেন।

পাশে একটি রিক্সা দাঁড়িয়ে আছে এবং চালক অপেক্ষা করছে।

একটি বহু দল ভবন দেখা যাচ্ছে।

একজন ব্যক্তি রাস্তা পার হচ্ছেন এবং তার হাতে কিছু জিনিস রয়েছে।

বাম পাশে জানালাগুলোর গরাদ দেওয়া রয়েছে যা নিরাপত্তার ব্যবস্থা নির্দেশ করে।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

অফিসের সিলিংটি আকর্ষণীয় ভাবে ডিজাইন করা এবং বিভিন্ন রঙে সজ্জিত।

তে অভিশেখ হাতরি আজ রুদ্র এবং সাজসজ্জা স্পষ্ট দেখা যাচ্ছে।

যেখানে ট্রাক্টর ও মোটরসাইকেল বার করা আছে।

সামনে কিছু খোলা জমি রয়েছে যেখানে কিছু আবর্জনা ছড়িয়ে আছে।

সবুজ ঘাস দেখা যাচ্ছে যা পরিবেশকে সুন্দর করে তুলেছে।

ছবিতে দুজন মহিলাকে একটি পথ ধরে হাঁটতে দেখা যাচ্ছে।

ছাত্ররা নীল সবুজ হলুদ ও লাল রঙের পোশাক পড়েছে।

নতুন ইটের দেয়াল করা হচ্ছে এবং পাশে বালুর স্তুপ দেখা যাচ্ছে।

একজন শ্রমিক হাতের বাত্রে কিছু বহন করছে সম্ভবত জল বা সিমেনের মিশ্রন।

ছবিতে একটি মেলার প্রবেশদ্বার দেখা যাচ্ছে যেখানে অনেক মানুষ প্রবেশ করেছে।

সবাই ঐতিহ্যিবাহি পোশাক পরিহিত যা সংস্কৃতির প্রতিনিধিত্ব করে।

পরিবেশটি প্রাচীন ভারতীয় সংগীত শিল্পের মহিমাকে ফুটিয়ে তুলেছে।

একটি নারী বক্তৃতা দিচ্ছেন সম্ভবত অনুষ্ঠান সঞ্চালনা করছেন।

পিছনের পর্দায় এ_সি এবং আলোকসজ্জা দেখে মনে হচ্ছে এটি একটি ইনডোর অনুষ্ঠান।

রাস্তার পাশে কিছু গাছ রয়েছে যা পরিবেশকে সুন্দর ও ছায়াময় করে তুলেছে।

রাস্তার একপাশে কিছু শুকনো পাতা ও ময়লা জমে আছে যা পরিষ্কার করা দরকার।

পণ্যগুলির প্যাকেজিং স্বচ্ছ সোনালী ডিজাইন এর ব্যাকগ্রাউন্ডে -এ একটি আয়না ও সামনে একটি আলমারি দেখা যাচ্ছে।

দোকানটি কোনো বিমানবন্দর বা রেলস্টেশনের ভিতরে অবস্থিত বলে মনে হচ্ছে।

আকাশ পরিষ্কার ও নীল যা সূর্যাস্ত্রের আভা প্রকাশ করছে।

এটি একটি ভারতীয় দুকানের ছবি।

দোকানটিতে বিভিন্ন ধরনের পোশাক সাজানো আছে।

একটি হলুদ ট্যাক্সি দাঁড়িয়ে আছে।

বাচ্চাদের হাতে কিছু ব্যাগ রয়েছে।

মন্ডপে দেবী সরস্বতীর মূর্তি স্থাপন করা হয়েছে।